এখানে অনেক চার চাকা গাড়ি স্করপিও সুইফট ডিস আহে মারুতি সুজুকি টাটা সুমো ছোট্ট হাতি সাবধানে লেখা রাখা আছে গাড়ী। এবং মা--

একটা পাখির ডানার মতো ছবি রাখা রয়েছে দেওয়ালে দেওয়ালটি সাদা রঙের একটা লোক ওখানে দাঁড়িয়ে রয়েছে।

এখানে অনেক পাথর রয়েছে পাথরের গা-উ- মধ্যে জল ধাক্কা খাচ্ছে এবং জলগুলো-ও ধাক্কা খেয়ে পাথরের মধ্যে লাগছে এবং সাদা সাদা দেখাচ্ছে এবং অনেক দাঙ্গা রয়েছেএবং দাঙ্গার মধ্যে অনেক গাছপালা রয়েছে।

এবং তার গেট এর সামনেও লেখা রয়েছে বেঙ্গল ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি এবং এ.সি. ও লাগানো রয়েছে। আ সিঁড়ি সিঁড়িও দেখা যাচ্ছে সামনে থেকে এবং গেট বন্ধ রয়েছে।